আমাদের আহ একটা নতুন কাজে join হওয়ার plan হচ্ছে অর্পণ দার সাথে, ঠিক আছে? অর্পণ দা তো ফ্লিপকার্টে কাজ করছিল ওই কাজটা work from home বলে ও ছেড়ে দিয়েছে promotion এর একটা দরকার আছে যার জন্য অর্পণ দা আমাদের inform করল আমাকে আর সাহিলকে যে এরকম তোমরা কি করবে আমার সাথে then আমরা বললাম agree করলাম তো bike র licence টা বেরিয়ে গেলে আমরা আর কি আহ sector five যাতায়াত করে কাজটা করব ভাবছি সবাই একসাথে থাকলে মজা হবে। আর অর্পণ দা আমাদের এদিকে এদিকে এসে একদিন থাকবে বলছিল। আমারবাতের বাড়িতে আচ্ছা আর মানে কিসের কাজ ওটা? BPO রি কাজ

BPO রি কাজ আর অর্পণ দা বলছিল যে এ সময় তো আমিও কাজ করছি না তোমরা কাজ করছ না তো এই time এ আমি তোমাদের বাড়িতে বা রিতমদের বাড়িতে উম থাকব আর আমরা চারজন রাত্তিরে late night অব্দি গল্প করব আর বেশি কেউ থাকবে না আমরা চারজনই থাকবো মানে আমি তুই আর সাহিল আর অর্ণব দা হ্যাঁ একদিন ডাক, একদিন ডাক সবাই মিলে এতদিন পরে এক জায়গায় আসবো কথা বলব।

then আমরা সবাই মিলে একদিন বসি

কারণ আহ অনেকদিন তো এরকম হয়নি যে আমরা বসে গল্প করেছি আর first company সবার একটাই ছিল তার জন্য অনেক memories জড়িয়ে আছে ওখানে

বাড়ির সবাই ভালো আছে তোর বাড়ির সবাই কেমন আছে? আমার একটু মায়ের শরীরটা একটু এখন খারাপ আছে না আমাদের বাড়ির সবাই এই মুহূর্তে ভালো আছে শুধু আমাদের যে external যে member টা সেটা আমাদের pet dog ওর একটু শরীর খারাপ ছিল ও এখন মোটামুটি ঠিক আছে তাহলে তো ভালই হম তো main ব্যাপার হচ্ছে যে আহ অর্পণ দা একটু কিরকম লাজুকে type এর জানিস তো? আমি শুনছিলাম অর্পণদার সাথে নাকি আমাদের যে batch এ প্রীতি ছিল রে মনে আছে?

হ্যাঁ তো ওই মেয়েটার সাথে নাকি অর্পণ দার ঝামেলা লেগেছিল একবার নাকি বলছিল আমাকে

বারবার call করতো, করে বলতো যে তোমার কি গুচি মারছো আমাকে শিখিয়ে দাও ঠিক আছে আমি তো জানি না তো অর্পনদা নিজের security বাঁচানোর জন্য বলতো অর্পনদা স্বাভাবিক ব্যাপার ভাবছে যে ও আমার থেকে জেনে এগুলো কি অন্য কোন management এর কাছে highlight করবে দেন অর্পণ দা নিজের security র জন্য অর্পণ দা বলতো যে কেন তুমি আমাকে কিছু গোচি শেখাও আমিতো জানি না তখন এই করতে করতে প্রীতি কি একটা খারাপ কথা বলে দিয়েছিল অর্পণ দা কে then অর্পণদার সঙ্গে খুব ঝামেলা হয়েছিল অর্পণ দা বলছিল আগের দিন রাত্রে বেলায় call করে যেখানে সাহিল ও conference এ ছিল বুঝলি? ওটা একটা বিশ্বাসযোগ্য জিনিস ওটা প্রীতির আমার মনে হয় খারাপ শব্দ use করা ওটা খারাপই করেছে।

খুবই সাদা সেজে কিন্তু এবারে কাউকে যদি কেউ কিছু খারাপ বলে তা কি যতই সাদাসিদে হোক তার সে তো বলবেই না against তার কথা তো বলবেই

হম খারাপ তো স্বাভাবিক ব্যাপার লাগবেই

ওই তোদের বাড়ির ওখানে যার বাড়ি হ্যাঁ অর্পণ ভট্টাচার্য ও তো কি সব কাজবাজ করছিল ওই ওষুধের কি সব কাজবাজ করছিল গাড়ি নিয়ে এখন তো কিছু করছে না ওই অর্পণ একরকম কিন্তু এই অর্পণ দা আরো ভালো মানে ভালো প্রকৃতির ছেলে আমি বললাম যে অর্পণ দা একদিন আসো ওর কোন denied এর seen নেই হ্যাঁ আমি অবশ্যই যাব, আমি বললাম যে কবে আসবে তাহলে দেখো date fix করো বললো হ্যাঁ আমি অবশ্যই যাবো তুমি চিন্তা করো না আর late night অব্দি দিয়ে গল্প করবো আমি বললাম ঠিক আছে করো কোন অসুবিধা নেই, বলল আমরা চারজনে থাকবো, আমি বললাম বা! তাহলে তো খুবই ভালো এবারে location টা কোথায় ঠিক করা হবে তুই বল যেখানে সবার সুবিধা হবে ওখানেই করাও কোন অসুবিধা নেই তোর বাড়িতে করলে অসুবিধা নেই কিন্তু শোবার অসুবিধাটা তো একটু হতেই পারে মনে হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে চারজনের পক্ষে নাকি? না পাশে আরেকটা মানে নিচে আমাদের একটা room আছে ঠিক আছে ওটা আর মনে হয় মানে গল্প করে তারপরে ঘুমানোর সময় কাউ দুজনকে পাশের room এ শুয়ে পড়তে হবে হ্যাঁ সেটা নিয়ে অসুবিধা কিছু নেই ঠিক আছে না হলে ওই room room টা তো শোয়া যাবেই এরকম নয় যে শোয়া যাবেনা কি বলিস? শোয়া যাবে, কিন্তু adjust করেস শুলে শোয়া যাবে দেখা যাক তাহলে অর্পণ দা কেউ না হয় আমরা যে in future যে plan টা করছি ঘুরতে যাওয়ার তো সেই plan টার ব্যাপারেও কিছু বলার আছে অর্পণ দাকে গোয়া যাওয়ার plan টা

তো main ব্যাপার হচ্ছে যে অর্পণ দা কাজটা ছাড়লো ঠিক আছে? অর্পণ দার ব্যাপার হচ্ছে অর্পণ দার perspective থেকে যে অর্পণ দা বলতে চাইছে আমি work from home করলে promotion পাব না তো যার জন্য আমি work from office করতে চাই আর work from office করলে অর্পণ দাও ভালো করে জানে অর্পণ দা ক্যারি road এ বাড়ি ঠিক আছে ক্যারি road থেকেও যেত বাসে করে এক থেকে দেড় ঘন্টা দেড় ঘন্টা সময় লাগে ঠিক আছে তো স্বাভাবিক ব্যাপার দেড় ঘন্টা যাতা যাত দেড় ঘন্টা যাওয়া দেড় ঘন্টা আসা মানে তিন ঘন্টা সময় ওখানে চলে যাচ্ছে plus office এ নয় ঘণ্টা time নয় আর তিনে কত হচ্ছে? বারো ঘন্টা

কুড়ি ঘন্টা হয়ে গেল এবার তুই ঘরে নিজের free time চার ঘন্টা পাচ্ছিস, তার মানে কিছুই না খাওয়া দাওয়া সবেই এই সবেই বেরিয়ে যাবে ঠিক আছে তো free time নেই হিসাব মত তার জন্য এখানে যেহেতু promotion ও চাই এবং তোর মানে কি বলে

salary ও চাই হ্যাঁ তো ও আমাদের জন্য better option হবে two wheeler

তো আমরা two wheeler করে easily যাওয়া আসাটা করতে পারি, খুব জোর পঞ্চাশ মিনিট কি এক ঘন্টা লাগবে আমাদের যেতে আর আমরা মানে খুব মানে smoothly চলে যাব journey টা হবে না হম ওই কষ্টটা হবে না পাঁচ দশ টাকা তেলে বেশি যেতে পারে বলছি না যাবে কিন্তু যেতে পারে কিন্তু তাও উম আমার পক্ষে ওটাই ভালো হবে আমার মনে হচ্ছে best option হবে office এ কাজ করলে এমনি salary হালকা বেশি দেয় তো পাঁচ দশ টাকা তাহলে বেশি গেলে কোন ফারাক পড়ছে না হ্যাঁ সে তো অবশ্যই আর এরকমভাবে আমরা যদি যাই যে দুজন দুজন করে একটা গাড়িতে তো আমার জন্য আরো ভালো হয়। আর office এ কাজ করেই তো মজা আছে মানে সবাই থাকে office এ সব রকম activity activity হয় আমাদের ফিউশনে যেমন হত তোর ফিউশনের কোন incident টা সব থেকে ভালো লেগেছে একটু বল? কোন incident বলতে আমার তো প্রত্যেকটা moment এই ভালো লেগেছে এখনো অব্দি কারণ যেহেতু first company সবারই ভালো লাগে সবকিছুই মানে সব কোনটা সব থেকে memorable হয়ে উঠেছে? কোন incident টা একটু কিছু বা কোন সময়টা? কোন সময়টা actually আমি ফিউশনে আহ normally আমি দু হাজার একুশ এ ঢুকি আট এর জুন মাসে তো আমার প্রথম তিন চার মাস বেশ ভালোই কেটেছে ওই time টা বেশ ভালই কেটেছে না কোন work load অতটা pressure ছিল না pressure টা আমাদের control এ ছিল

এবারে তখন না তারপরে তিন চার মাস পরে আমাদের একটা manager আসে তার নাম হচ্ছে বাবুল তো সেই আসার পর থেকে আমরা actually আমরা সব অনেক রকমেরই আমরা মানে ছেলের ওপরে অনেক রকম কাজ জানতাম আমরা TL দের তারপরে আমাদের team যারা ছিল তাদেরকে অনেক support করতাম ওখানে আর একটা TL ছিল তার নাম সুদীপ এবারে সুদীপ sir মানে খুব একটা আমাদের ঠিক পছন্দ করত না

বাবু sir আসার পর থেকেই আমাদের ওপরে pressure দিতে আরম্ভ করলো, আমাদেরকে বলতে নেই তবুও কিছু না কিছু আমাদের ক্ষতি করতে আরম্ভ করে দিল। কোনো না কোনো ভাবে যেটা আমরা কোনদিন কোন ভাবেই আটকাতে পারছিলাম না তো ওই জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছে এখনো অব্দি হম স্বাভাবিক ব্যাপার তার আগে আমরা সবাই ভালো ছিলাম

একদম শেষের যে time টা ছিল আমাদের শেষের time আমাদের যারা যে আমার যে TL ছিল মানষ sir সে খুব মানে খুব help করত কিছু সমস্যা হলেই পাশে চলে আসতো কিন্তু যখন main যে সময় যে time আমার পাশে থাকার কথা ছিল সেই time কিন্তু আমার পাশে ছিল না সবার team leader তখন পাশ থেকে সরে গেছিল কিন্তু team leader র খারাপ সময় আমরা পাশে ছিলাম তাই তো

হম আমার life সেরকম memorable সময় যায় না ঠিক আছে তবে আমার মনে হয় আমার তোর বা আমাদের batch টার পুরো সবারই আমাদের batch টার পুরো ওই টা একটা memorable time গেছে। যার life যতই ভালো time আসুক না কেন ওই time টা ভালো. time গেছে সবার one of the memorable time বলতে পারিস সবার জন্য তারপর ওখানে সব থেকে ভালো লেগেছে অনেক নতুন নতুন মানে মানুষের সাথে আমি মানে আমার পরিচিতি হয়েছে তো অনেকের সাথে মিশে আমার খুবই ভালো লেগেছে এমন অনেক employee আছে যাদের এখনো আমার ভালো লাগে

agent নিয়ে তো আমাদের কোন problem ছিল না অনেক agent মানে ninety five percent ভালো ছিল five percent agent agent অনেক কিছু সবারই rest থাকে সবাই full population তুই কোনদিন পাবি না ঠিক আছে তো ninety five percent people যারা ছিল তারা আমাদের support করতো কিন্তু মানে agent র দিক থেকে বলছি তারা আমাদের মানতেও যেহেতু একটা senior হিসেবে প্রত্যেক সম্মান আমাদের দিয়েছে এবং আমরা যা যা কাজ শিখিয়েছি যতটা পেরেছি সবাইকে শিখিয়েছি কি তাই তো

আমার মনে হয় BPOcompany তে একটু বেশি politics হয় অন্যান্য company তুলনায় তুই কি বলিস

তো হয় কিন্তু politics main করে যে মানুষগুলো করে সেই মানুষগুলোর জন্য আরো problem হয়। কোন company কখন যখন grow করে বা যখন তার ক্ষতি হয় যখন তার উন্নতি বা ক্ষতি হয় তার পেছনে কিন্তু তার employee গুলোই বেশি দায়ী হয়ে থাকে

আমার মতে আমার কাছে একটা সবথেকে ভালো plan ছিল ঠিক আছে? সেটা হচ্ছে মানে plan টা ছিল বলা ভুল এখনো আছে যদি politics টা না করে সবাই যারা যারা করছে আর কে তারা যদি না করে সবাই আর কি friendly atmosphere চলে আসে মানে politics টা কি জন্য হয় ওর promotion যাতে না হয় আমার promotion হয় এই জিনিসটা যদি লোকের মানে চিন্তা ভাবনা থেকে দূর হয় দূর হয়ে যদি সবাই সমান সবাইকে সমান চোখে দেখা হয় তাহলে সবার promotion কিন্তু হবে এটা ভেবে দেখেছিস তুই ultimately দেখ যখন politics টা হলো আমরা ধরলাম অনেকজন বেরিয়েছে অনেক ultimately অনেক জনের promotion হয় না তো কিন্তু কিছু জন promotion পেয়েছে এমনকি যারা politics করেছে অনেকজন তারাও বেরিয়ে গেছে ভুলবশত ঠিক আছে কিন্তু তারা যদি politics টা না করতো তাহলে যারা ভালো মানে যাদের মনে এসব politics নেই তারাও promotion পেতো এবং যাদের মনে politics করার চিন্তাভাবনা টা এসেছিলতারা জোর করে politics না করে এগিয়ে চলতো তারাও promotion পেতো তো ওটা দুজনদেরই ভালো হতো। এটা একটা আমার মনে হয় friendly atmosphere করা দরকার কিন্তু

মানে এবারে সবার মানসিকতা তো আর সমান নয় অবশ্যই আর এটা আমি যেটা বললাম এটা possible ও না ঠিক আছে কিন্তু এটা আমার দিক থেকে একটা opinion যে যদি মানুষ এটা ভাবে যে আমরা politics করব না তাহলে কিন্তু যে এটা ভাবল তার জন্য ভালো আর যার সাথে politics টা হওয়ার ছিল তার জন্য ভালো। হয় এই আগে promotion পাবে ও আগে ও পরে পাবে নয় ও আগে পাবে এ পরে পাবে কিন্তু ultimately দুইজনেরই হবে, ঠিক আছে? কিন্তু যদি politics হচ্ছে তার মানে একজন ছিটকে যাচ্ছে । কি এরকম হতে পারে দুজনই হয়তো বেরিয়ে গেল। তখন

ultimately loss টা আহ company রও হল আমাদেরও হল

যদি এই চিন্তা ভাবনাটা দূর করে দেওয়া যায় তাহলে সবাই আর কি promotion টা পেয়ে যেতাম এবং future life টা আরো ভালো হয়ে যেত

হম সেটা company র জন্য ও ভালো হতো আমাদের জন্য ও ভালো হতো। এবং আমাদের পরে যে junior রা তাদের জন্য ও ভালো হতো এবং বাকি সবার জন্যই ভালো হতো। সেটা একটা agent থেকে নিয়ে একটা supervisor পর্যন্ত সবারই ভালো হতো। আমার একটা মাসির ছেলে আছে সে আমার সাথে কিছুদিন আগে কথা বলছিল সে বলছিল সে একটা BPO তো সে আমার থেকে অনেক কিছু জানতে চাইছিল আমি তাকে বললাম যে রকম একটা company register করতে হবে আর সে বলছিল নাকি তার কাছে loan নেওয়া নাকি কোন ব্যাপার নয় নেওয়াটা তো main ব্যাপার না একটা company খুলতে গেলে সেটা যে private limited যখন এই কথাটা last এ আসে তার মানে সেটা register company goverment র ঠিক আছে তার মানে তোর register company মানে এটা তোকে বুঝতে হবে যে এটা register company করতে গেলে তার পেছনে খরচা আছে ঠিক আছে তো সেই খরচাটাও যদি আমি বাদ দিই ঠিক আছে তাও অনেক কিছু permission লাগে হম আর অনেক client র সাথে হাত থাকতে হয় একটা BPO র ছেলে অনেক বছর ধরে থেকে থেকে তার কাছে অনেক পয়সা থাকলে সে করতে পারবে একটা সাধারন কেউ উঠে এসে করতে পারবে নাকি হঠাৎ করে হ্যাঁ আমারও এটাই মনে হয় আমিও ওটাই বলছিলাম এবারে আমি বললাম এরকম আহ client এর সাথে এরকম deal করতে হবে তাই আমাকে জিজ্ঞেস করছে client কোথায় পাব, আমি বললাম ওরকম ভাবে তো তুমি client কে পাবে না আর যে BPO তে দেখো এবার আমরা client তো পাওয়া যাবে কিন্তু main ব্যাপার হচ্ছে client ও পেয়ে যাবে ঠিক আছে দু'চারটে বড় বড় supervisor কে যদিও টাকা দেয় যেহেতু ওর কাছে টাকা আছে বলছে তো টাকা দিলে client পেয়ে যাবে কিন্তু client তো শুনবে না client ওর টাকার কথা তোরই শুনবে client ওকে বলবে যে তোমার কি আছে তুমি BPO ওর কি জানো যে তোমার under এ আমরা ছাড়বো তুমি যতই টাকা আমাদের দাওনা কেন তুই বলনা তুই একটা client এর জায়গায় নিজে থেকে বল একটা সাধারণ ছেলে এসে তাকে টাকার গরম দেখালে হুট করে যেতে পারবি ওর কম ওর কোন ভরসা নেই যে company টা আদৌ চলবে কিনা তুই ওর company তে কাজ করবি client হিসাবে, কোনদিন না। শুধু register করলে তো হবে না company company কে চালানোর জন্য সেটার দরকার সেটা যে company হোক সে তো অবশ্যই আমাকে বলছিল আমি এগুলোই আমার মাসির ছেলেকে আমি জানিয়েছি

আর ওর এটাও শুনে ও একটা ভালো idea লেগেছে। না ওর এটা বলতে পারে দেখ আমি একটা কথা বলছি nothing is impossible ঠিক আছে কারণ ও যদি মনে করে খুলবে ঠিক আছে দেখ আজ থেকে দু-তিন বছর আগে তুই যদি দেখিস আমাদের দিকে নিজেকে তাকিয়ে আয়নায় আমাদের কাছেও BPO র কোন knowledge ছিল না, ছিল কি? ছিল না, এখন এসেছে তো ও যদি এখন থেকে plan করে আরো আমাদের দু পাঁচজনকে নেয় দু পাঁচটা supervisor কে নেয় নিয়ে যদি টানা দুই বছর তিন বছর ধরে plan করে easily পারবে, পারবে না কেন কিন্তু ও যেটা ভাবছে যে এখনই এক সপ্তাহের মধ্যে খুলে ফেলব এই এক মাসের মধ্যে খুলে ফেলব এটা possible না ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে যেটা impossible নয় অত সহজে possible নয়, হম করার জন্য ধৈর্য লাগবে ইচ্ছা লাগবে সময়টা অনেকটা লাগবে, সময় ইচ্ছা ধৈর্য এই তিনটে জিনিস থাকতে হবে এবং তার সাথে hard work তো আছেই কঠোর পরিশ্রম তো করতেই হবে যেকোনো field এ কঠোর পরিশ্রম না করলে কোনদিন উন্নতি হবে না এটাই main ব্যাপার, আমার দিক থেকে এটাই মনে হয় যে, আমাদের ও পরে কোন একটা job এর পাশাপাশি business করা উচিত হম business তো করার ইচ্ছা কিন্তু business করার মত এখন মানসিকতা নেই সবকিছুই যেন রাস্তা একটু বন্ধ হয়ে আছে ওই তো ক্যাপিটাল যদি ভালো রকমের যদি amount যদি জোগাড় করা যদি যায় তাহলে ওটা নিয়ে অবশ্যই চিন্তা করা

স্বাভাবিক ব্যাপার কিন্তু capital টা আসার জন্য job টা প্রয়োজন তার জন্য বললাম job টার পাশাপাশি business শুধু business না, হ্যাঁ শুধু business ও করা যেতে পারে কিন্তু যাদের আহ অনেক capital আছে তারা করতেই পারে

না ব্যাপারটা হচ্ছে পরিবারের support তোরও আছে আমারও আছে কিন্তু main ব্যাপার হচ্ছে আমাদের পরিবারের কাছে অত টাকা নেই যে আমরা একটা কটা business বার করে দেবো বুঝতে পেরেছিস তো main ব্যাপার এটাই যে একটা business খোলার জন্য সব কিছু লাগে ধৈর্য টাকা হ্যাঁ সময় কঠোর পরিশ্রম সবকিছু লাগে plus তার সাথে manpower তবে গিয়ে যদি একটা man power ও কঠোর পরিশ্রম লাগবে এই নয় যে তুই একা কঠোর পরিশ্রম করছিস man power সবাই বসে আছে। সবার কঠোর পরিশ্রমে তবে একটা successful business হয় তবে ইচ্ছা আছে আমার এটা খুবই একটা personal ইচ্ছা, যে একদিন না একদিন আমি খুব বড় কিছু business না হলেও একটা ছোটখাটো business আমি করবো। এটা অন্তত আমাকে খুব বড়লোক না করলেও বা খুব আর্থিক অবস্থাটা ঠিক না করলেও অন্তত যাতে আমার job র থেকে বেশি টাকা দেয় বুঝতে পারলি অবশ্যই job করা ভালো ঠিক আছে কেউ কোন না কোন বা জিনিসের job করছে। এই যে আমি তোর সাথে এখন কথা বলছি এই যে phone র recharge ঠিক আছে? এখানেও কারো না কারো income হচ্ছে। ঠিক আছে rechrge টা যে করেছি কোন sim company income হচ্ছে phone টা যে ধরে আছে সেখানেও কারো income হচ্ছে আমরা যে সবকটা activity করছি সেখানে কারো না কারো income হচ্ছে passive income কারো না কারো হচ্ছে। ঠিক আছে তবেই কিছু একটা দাঁড়াবে আমার যতদূর মনে হয় ব্যবসা করতে গেলে কিছু না কিছু একটা ঝুঁকি নিতেই হবে হম আমি যে কিছু যে পুঁজি আমি কত নিয়োগ করলাম তারপরে ওটা কি হবে অত ইয়ে করলে হবে না ভাবলে হবেনা উল্টে সেই অর্থটা যাতে বেঁচে থাকে বা সে অর্থটা যাতে double হয় তার পেছনে খাটতে হবে। আমার যতদূর মনে হয়। অত ভাবলে হবে না তাইতো তোর কি মনে হয় হ্যাঁ আমার মনে হয় যে এটাই খাটতে হবে আর অর্থ লাগবে business যথেষ্ট পরিমাণে তো তাহলে তো দাদার সাথে কে কে ঘুরতে যাচ্ছে হেনরি আইল্যান্ড

আমার দাদার সাথে আমার দাদার একটা ভাইপো আছে তার আছে আমার দাদার কাছে একটা অ্যাভেঞ্জার আছে আর একটা নতুন ছেলে যাচ্ছে তার কাছে আছে r one five three four r one five three four নিয়ে কি করে যাবে সেটা আমি ঠিক জানি না কিন্তু হতে পারে রাস্তায় কিছু সমস্যা হতে পারে তো আমার একটা বন্ধু তার নাম হচ্ছে সুখেন সে নাকি বলছে cycle নিয়ে যাবে আমি ওকে বলেছি হম তো আমি ওকে বলেছি মানে ওর একটু healthy চেহারা ঠিক আছে

হ্যাঁ সেতো আমিও শুনেছিলাম যে বাচ্চাদের সাথে খেলে তারপরে একদিন বিকেল বেলা যে বাচ্চাগুলোর সাথে foot ball খেলে ওদেরই একটা দাদা আছে ওর সাথে একদিন আমার দেখা হয়েছে তো তখন বলছে আহ সুখেন দা তো মাঝেমধ্যে মাঠে আসে মাসে একবার করে এসে আমাদের সাথে ফুটবল খেলে আহ আমার ভাইদের সাথে তারপর আবার চলে যায় তারপর একটুখানি পাঁচ মিনিট খেলে খালি হাপায়, আমি বললাম ও আচ্ছা তারপরে আমাকে

হম ওর অতটা যে চেহারা বেড়ে বেড়ে যাচ্ছে দিন দিন এখন একশ কুড়ি মতন ওর wait হয়ে গেছে। ওর শুরুতেই ডাক্তার দেখানো উচিত অত নাকি শুনলাম যে আহ কিছু মানে dry food এর ব্যবসা করছে মানে যেগুলো আর কি বাদাম টাদাম বলতে পারিস plus ওদের তো ব্যবসাতেই ব্যবসা আছে, মানে ঘরেতে ওর বাবারও

মুরগির ব্যবসা আছে মানে ও বলেছে নাকি ওদের ওদের যে dry food গুলো আছে এই যে কাজুবাদাম খেজুর এগুলো যে আছে

কারণ ও বিদেশ থেকে কি করে আনে বিদেশ থেকে আনলে ওই জিনিসটা অত কম দামে কি করে একটা জিনিস sell করতে পারে ও ওটাই main ব্যাপার কারণ তুই যদি কিছু you tuber কে follow করে যারা বিদেশ থেকে মানে কিছু কিছু জিনিস order করে আমি দেখেছি এই নয় যে আমি কোনদিনও order করেছি বলে বলছি আমি কোনদিন করিনি আমার কাছে নেই অত টাকা ঠিক আছে কিন্তু